এটি দেখে মনে হচ্ছে কোনো গাড়ি সারানোর দোকান। এখানে অনেকগুলো গাড়ি দার করানো রয়েছে এবং কয়েকটা গাড়ির চাকা খোলাও রয়েছে।

এখানে একটি বাড়ি দেখা যাচ্ছে এবং এই বাড়ির দরজা টা খোলা রয়েছে এবং পাশে একটা রাস্তাও দেখা যা--